তিয়তখন করে শকুন্তলা কহিলেন আর তোমার পরিশ্রম করিতে হইবে না আমার নয়ন পূর্বপদ হইয়াছে আর কোন অসুখ নাই মহারাজ

আমি যে তোমার সুরোহী মুখ কমলের অঘ্রান পাইয়াছি তাহাই আমার পরিশ্রমের যথেষ্ট পুরস্কার হইয়াছে দেখো মধুকর কমলের অঘ্রান মাত্রেই সন্তুষ্ট হইয়া থাকে শকুন্তলা কহিলেন সন্তুষ্ট না হইয়াই কি করে এর কৌতুক ও কথোপ কথন হইয়াছে এমন সময়ে চক্রবাক বধূ রজনী উপস্থিত এই সময়ে চক্রবাক্যকে চক্রবাক্যের সম্ভাষণ কোরিয়া লোউ এবং এই শব্ধ শকুন্তলার কর্ণ গরুহুরে প্রবিষ্ট হইলো তখন শকুন্তলা সাতিশয় সংকিত হইয়া রাজাকে কহিলেন আমার পিতৃ সত্তা আর যা গৌতমী আমার শারীরিক অসুস্থতা শুনিয়া আমি কেমন আছি জানিতে আসিয়াছেন তিনি এই নিমিত্তই অনশোয়া ও প্রিয়ংবদা চক্রবাক চক্রবাখের ছলে আম দিগকে সাবধান করিতেছে অতয়েব তুমি

শকুন্তলার শরীরে হস্ত প্রদান কোরিয়া কহিলেন বাছা শুনিলাম আজি তোমার অত্যন্ত অসুখ হইয়াছিল এখন কেমন আছো কিছু উপসং হয়েছে শকুন্তলা কহিলেন হ্যাঁ পিসি আজ বড়ো অসুখ হইয়াছিল এখন অনেক ভালো আছি তখন গৌতমী কমণ্ডলু হইতে শান্তিজল লইয়া শকুন্তলার সর্ব শরীরে সেচন কোরিয়া কহিলেন বাছা সুস্থ শরীরে চিরজীবনী হইয়া থাকো অনন্তর লতা মণ্ডপে অনসহা ও প্রিয়াঙ্গদা কাহাকেও সন্নিহিত না দেখিয়া কহিলেন এই অসুখ

এই মাত্র মানালিতে জল আনিতে গেলো তখন গৌতমী কহিলেন বাছা আর রোধ নাই অপরাহ্ন হয়েছে এস কুটিরে যাই শকুন্তলা অগত্যা তাহার অনুগামী হইলেন রাজা

পড়ি শেষে রাজা গান্ধর্ব বিধানে শকুন্তলার পানি গ্রহণে সমাধান পানি গ্রহণ সমাধান পূর্বক ধর্মা অরণ্যে ধর্ম অরণ্যে কিছুদিন অবস্থিতি কোরিয়া নিজ রাজধানে প্রস্থান করিলেন রাজা প্রথান কোরিলের পর এক দিবস অনসহা ও প্রিয়াঙ্গদা কহিতে লাগিলেন সখি যদিও শকুন্তলা গান্ধর্ব বিবাহ দ্বারা আপন অনুরূপ প্রতি ল্যাব করিয়াছে তথাপি আমার এই ভাবনা হইতেছে যে পাচ্ছে রাজার নগরী গিয়া অন্তপুর বাসিনি দিগের সমাগমে শকুন্তলাকে ভুলিয়া যান প্রিয়াঙ্গদা কহিলেন সখি সেই সন্দেহ কোরীয় না তেমন আকৃতি কখনো গুণ শুন্য হয়না কিন্তু আমার আর ভাবনা হইতেছে নাজানি তাতো কর্ণক এই বৃতা বৃত্তান্ত শুনিয়া কি করেন অনোসোমা কহিলেন সখি আমার বোধ হইতেছে তিনি শুনিয়া রুষ্ট বা অসুন্তুষ্ট হইবেন না এ তাহার অনভিমত কর্ম হয়নাই কেননা তিনি প্রথম তিনি প্রথম অবধিই এই সংকল্প করিয়াছেন গুণবান পাত্রে কন্যা প্রতিপাদন করিবেন যদি দৈবই তাহার সম্পন্ন করিল তাহা হইলে তিনি বিনা আয়াসে পরীতকার্য হইলেন সুতরাং ইহাতে তাহার রোষ বা অসন্তোষের বিষয় কি উভয়ে এইরূপ কথোপ কথন করিতে করিতে আশ্রম হইতে কুটিরের কিঞ্চিৎ দূরে পুস্প চয়ন করিতে লাগিলেন এইদিকে শকুন্তলা রাজার চিন্তায় একান্ত নিমগ্না হইয়া একাকিনী কুটিরে উপবৃষ্ঠা আছেন এমত সময়ে দুর্বাসা ঋষি আসিয়া শকুন্তলাকে উর্দেশ কোরিয়া কহিলেন আমি অতিথি শকুন্তলা এককালে বার্জ জ্ঞান শুন্য হইয়া ছিলেন সুতরাং দুর্বাসা কথা শুনিতে পাইলেন না দুর্বাসা অবজ্ঞা দর্শনে রোষ পরবশ হইয়া কহিলেন আপটিয়সী তুমি অথিতির অপমান করিলে তুমি যাহার চিন্তায় নিমগ্ন হইয়া আমাকে অবজ্ঞা করিলে আমি এই সাপ দিতেছি তাহাকে স্মরণ কোরাইয়া দিলেও সে তোমাকে স্মরণ করিবে না প্রিয়াঙ্গদা শুনিতে পাইয়া বেকুল হইয়া কহিতে লাগিলেন হায় হায় কি সর্বনাশ হইলো সুর্ন্ন হৃদয়ে শকুন্তলা কোনো পূজানিয়ার বেক্তির নিকট অপরাধিনী হইলো এই বলিয়া সেইদিকে

কহিলেন প্রিয়োঙ্গদেব বৃথা আক্ষেপ করিলে আর কি হইবে বোলো শীঘ্র গিয়া পায়ে ধরিয়া ফিরাইয়া আনো আমি পাদ্য আর অর্ঘ প্রভিতি প্রস্তুত কোরিয়া রাখিতেছি প্রিয়াঙ্গদা দুর্বাসার পশ্চাৎ ধাবমান হইলেন আনসোওয়া কুটির অভিমুখে প্রস্থান করিলেনআনসোয়ার কুটিরে বহু পৌঁছিবার পূর্বেই পৌঁছিবার পূর্বেই প্রিয়াঙ্গদা প্রথি মধ্যে তাহার নিকট তাহার নিকট উপস্থিত হইয়া কহিলেন সখি জানোই তো সে স্বভাবত কুটিল হৃদয় সেকি কাহারো অনুনয় গ্রহণ করে তথাপি অনেক অনুনয় বিনয় কোরিয়া কিঞ্চিৎ শান্ত করিয়াছি যখন দেখিলাম নিত্যন্তই ফিরিবেন না তখন চরণে ধরিয়া এই নিবেদন করিলাম ভগবান সে তোমার কন্যা তোমার প্রভাব ও মহিমা কি জানে কৃপা কোরিয়া তাহার এই প্রথম অপরাধ ক্ষমা করিতে হইবে তখন তিনি কহিলেন আমি যাহা কহিয়াছি কোনো ক্রমেই অন্যথা হইবার নহে তবে যদি কোন অভিজ্ঞান দর্শাইতে পারে তাহা হইলে তাহার সাত মোচন হইবে এই বলিয়া চলিয়া গেলেন অন্য অন্যসমা কহিলেন ভালো আসসাসের পথ হইয়াছে রাজস্বী প্রথান কালে শকুন্তলার অঙ্গুলিতে এক সোনামাঙ্কিত অঙ্গুরীয় কোরাইয়া

স্মরণ হইবে এইরূপ কথোপ কথন করিতে করিতে কুটিরের অভিমুখে চলিলেন কিয়ৎক্ষণ পরে উভয় কুটির দ্বারে উপস্থিত হইয়া দেখিলেন শকুন্তলা শকুন শকুন্তলা করতলে কপাল বিন্যাস কোরিয়া স্পন্দহীনা মুদ্রিত নয়না চিত্রার পিতে ন্যায় উপবিষ্টা আছেন তখন প্রিয়ংবদা কহিলেন অনস্মা দেখো দেখো শকুন্তলা শকুন্তলা পতি চিন্তায় মগ্ন হইয়া একেবারে বাহ্য জ্ঞান শুন্য হইয়া রহিয়াছে অতি অতিথি অভাগাতের তত্তা বোধান করিতে পারে অনষ্মা কহিলেন সখি এই বৃত্তান্ত আমাদের

শকুন্তলাকে শুনতে হয় কোন ব্যক্তি উসনেদকে নবমালিকা সেচন করে তিয়তদিন পরে মহিয়সী কর্ণ সোম তৃথ হইতে প্রত্যাগমন করিলেন এই এক দিবক তিনি অগ্নি গৃহে উপবিষ্ট হইয়া হোমকার্য সম্পাদন করিতেছেন এমতো সময়ে দৈববাণী হইলো মহর্ষে রাজা দুস্মন্ত মৃগয়া উপলক্ষে তোমার তপোবনে আসিয়া শকুন্তলা পানি গ্রহণ কোরিয়া গিয়াছেন এবং শকুন্তলাও তৎ সহযোগে গর্ভবতী হইয়াছেন

হ্যাঁ আমি আহ শুনতে পাচ্ছি প্রিয়াঙ্কা বলুন।

হ্যাঁ এবারে clear recording শুরু হয়েছে মনে হয়। হ্যাঁ বলুন আহ প্রিয়াঙ্কা। হ্যাঁ রোহিত এবার clear তো সব?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 আহ telecom এর topic নিয়েই discuss করার কথা আছে তো আপনি আহ

আহ যথেষ্ট সুবিধা হয় এই connection টা তে। আপনি আহ দুটো দুরকম use করেন কেন? Hello হ্যাঁ হ্যাঁ বলুন, দুটো দুরকম use করি কারণ হয়েছে আমার একটা তো আহ পুরোনো number হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি দুটো দুরকম use করি আমার একটা তো পুরোনো number ছিল সেটাতো voda~vodaphone আমি অনেক পুরোনো থেকে use করি। jio তা নতুন বেরোনোর আগে আমি ওই তিন বছর আগে jio টাকে নি কারণ হচ্ছে ওখানে অনেক গুলো ভালো আহ মানে আগে মানে আগে তো মানে মাস গেলে আমরা ওই এক দেড় GB data র জন্য প্রায় আহ গোটা মাস চালাতে হতো এক দেড় GB data য়। আর এখন সেরম কিছু কথা বললে লোকে হাসবে হয়তো। মানে jio তে তো এখন per day এক দেড় GB data দেয়। কি তার থেকেও বেশি দেয়। হ্যাঁ মানে সেটা আপনার different package আছে। আপনি কিরকম package নিতে চান? আমি five fifty-five এর একটা package করাই।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 আর তার থেকেও বড় কথা হচ্ছে jio আহ যেকোনো প্রান্তে আপনি চলে যান ওখানে কিন্তু network ভালো। আপনি

মোটামুটি সবজায়গাতেই available সেটাই বললাম connection টা ভালো মানে খুবই ভালো plus connection টা jio OTT platform আপনার ঠিকই আছে। আপনি যদি এখন আহ ওখানে একটা ইয়ে আছে আপনার যেটা jio sinema করে। ওখানে ওটা আপনি install করলে ওখানে মোটামুটি বেশ ভালোই

jio TV আছে যেখানে অনেক রকমের serials বা অনেক কিছু দেখতে পান আপনি। হ্যাঁ দেয় অনেকটাই দেয়। কিন্তু হ্যাঁ amazon prime মতন যদি আপনি বলতে চান হ্যাঁ ততটা হয়তো better থাকে না। কিন্তু collections ভালোই আছে। এখন তো আবার আপনি দে দেখেন যদি jio TV লোকেরা jioconnection নিচ্ছে। মানে with internet সেখানেতো মোটামুটি সবই OTT platform বা এই যে channel cinema তো এইটাই কি আহ important মানে এখন বোধহয় আমাদের কাছে এই জিনিসটাই important হয়ে উঠেছে। তাই না? না এইটা দেখুন আহ different different age group টার জন্য different চাই। এই আমি যদি এখন বাচ্চাদের age group বা আহ mediocre age group আর collage age group রা তাদের জন্য আপনি বলবেন surfing much for better মানে surfing করাটা

কিন্তু এখন বাচ্চাদের পড়াশোনা বলুন সবকিছুই এখন online হয়তো সেই

আহ মানে আমি আহ city change করি। but আমার number টা change হয় না। তো আমি service provider ওটা আমার অনেক পুরোনো number

আর আপনি phone ব্যবহার করেন এখন? হ্যাঁ না prepaid মানে এটা তো বোধহয় খুব recent এটা কিরাম price পড়েছিল? আমি phone use করি হচ্ছে redmi note nine pro max

তো আহ এইটাতে কি এটা নিশ্চই dual

মোটামুটি প্রায় সব phone ই dual

আহ ছিলাম, তখন আমাদের কাছে phone টা তখন আমাদের মানে বাবা মায়েরা আমাদের হাতে phone দিয়েছেন। যখন আমরা সব collage এ যাচ্ছি আমাদের দরকার লাগবে তখন। এখন যদি আপনি দেখেন এখন যদি একটা class ten এর বাচ্চার হাতেও mobile phone থাকে। আহ because এখন অনেকটা advance হয়ে গেছে life সবার। এখন telephone বা phone বা phone মানে mobile phone এর একটা লোকের necessity হয়ে গেছে লোকের কাছে। না that is quite obvious কারণ আপনি এখন বাইরে যাচ্ছেন বেরোচ্ছেন কাউকে কিছু information দিতে হবে কারোর থেকে কিছু information নিতে হবে। তার থেকে পড়ার related এখন তো পড়াশোনা। এখন তো school বন্ধ। সব online class শুরু হচ্ছে। সবার কাছে not necessarylaptop থাকতো। তো peple are মানে লোকজন ঢুকছে

কারণ আপনি life এ আপনি হয়তো একদিন না খেয়ে থাকতে পারেন মানে next year চার বছর হবে। তো এইটাই বোধহয় মানে একটা জিনিস খুবই ভালো লাগলো যে এই নতুন MI এর phone গুলো তে মানে এক মানে longevity টা বেশ ভালো দেখছি আরকি। আগেকার phone গুলো

মানে আপনি MI এর phone কিন্তু কোনো কম features পান না? মানে যথেষ্ট features যথেষ্ট ভালো ভালো জিনিস দেয়। durability টা obviously better কেন আমি last MI এর phone use করেছি for the past Almost এখন six years হতে চললো। এর আগেও আমার একটা note three ই ছিল আমার কাছে সেটাও আমার কাছে প্রায় four point five years চলেছে। আর four point five years এর পরেও আমি change করতে বাধ্য হয়েছিলাম। কেন কি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 তো তারপরে হলো হ্যাঁ and Nokia পরে এলো Samsung কারণ তখন Nokia আহ Indian phone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 তুমি যে দামে দিচ্ছে আমার মনে হয় সেইটাই price মানে main important factor. হ্যাঁ সেটাই হচ্ছে main factor মানে এত কম দামে আপনি মোটামুটি সবরকম features পাচ্ছেন। তো সেই কারণটার জন্যই নিয়ের phone এতটা because নিয়ের আহ অন্য কোনো কেউ দিতে পারে, ওই ওই price range এ?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 আমিতো ভেবেছিলাম যে আমার phone টা গুড়িয়ে শেষ হয়ে গেছে। মানে nothing left but আহ by god save বলতে পারেন।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

But আহ মানে আমার exact পাঁচতলা থেকে আমার phone পড়েছে। মানে lift এর থেকে আমার হাত থেকে slip করে যায়। ওটা একদম ground এ গিয়ে পড়েছে। মানে আমি ভেবেছিলাম বোধহয় আমার phone মানে শেষ মানে আর

হ্যাঁ। সেটাই হচ্ছে ব্যাপার এখন মানে সেটা একটা মেয়ের ক্ষেত্রে আমি বলতে পারেন, আমার phone গেলো। আর এটা আমার খুবই নতুন phone some how মানে বেঁচে গেছে।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 But খুব বেশি difference আমি পাইনি। four G three G আর five G টা তো এখনো পর্যন্ত সেরম ভাবে আসেনি। তো দেখা যাক, five G এলে পর কি হয়? কিন্তু three G আর four G তে আমি খুব বেশি আলাদা করে কিছু আহ difference পাইনি। সামান্য একটু net এর difference এই সামান্য একটু speed এর difference টা আছে। আহ মানে আপনি বলতে পারেন একটু fast মানে এটা compare to other না but still আহ comparatively একটু four G টা একটু fast মানে আমি আগে three G use করতাম তাই জন্য। মানে আমার আগের SIM টা three G ছিল। মানে google এ search করছেন বা ধরুন আপনি app খুলছেন। আহ heavily loaded app গুলো যেমন montrafilipcartamazon এগুলো আরকি মানে loaded app মানে এগুলো দেখবেন একটু খোলার

কিছু কাজতো through mobile এ করে দি। মানে আহ laptop laptop খোলারও দরকার পড়েনা। কারণ আমি যদি ওই same জিনিস একই ভাবে ওখান থেকে করতে পার, তো আমার অসুবিধে টা কি আছে। যেমন এই আহ কালকেই হলো যে আমার একটা meeting ছিল, সেই meeting এ মানে আমার খুব তাড়াতাড়ি আসার ছিল office থেকে। তো কিন্তু somehow আমি আস্তে পারিনি। আহ তো আমি আসতে আসতে প্রায় ওই আহ mobile এর through দিয়েই আমি teams এ connect করে সেই meeting টা করলাম। তো এই এই জিনিস এখন এইগুলো হয়ে গেছে মানে আপনি mails configure করতে পারেন। আহ আপনার তো laptop মানে খোলার দরকার পরে না। আপনি just mails আপনি ওখানেই configure করে আপনি mails check করে mails এর reply করতে পারেন। call recordings করতে পারেন। call নিতে পারেন। এখন জিনিসগুলো অনেকটা feasible মানে আর এখন আহ আমাদের mobile যেটা আমরা use করি, মানে আমাদের screen গুলো এতটাই বড় থাকে কি মানে কোনোরকম কোনো অসুবিধা হয় না। যে আপনি দেখতে পারবেন না। মানে rather ওটা আহ মানে laptop থেকে laptop আপনি সবজায়গায় carry করতে পারেন। মানে mobility টা খুব help হয়েছে। আপনি আজকে দেখবেন আমরা হয়তো মানে ভাবি এমন যে আমাদের life এই হয়ত mobile phone খুব এসে গেছে। but আমি আহ last to last year মানে প্রায় দুবছর আগে আমি পুরুলিয়াতে বেড়াতে গিয়েছিলাম। আমি তখন আমার কাছে expectation ই ছিল না যে, পুরুলিয়া তেও লোকজন মানে ওখানকার আহ পুরো গ্রামে মানে মানে ওটা extremely interior গ্রাম। সেখানেও বাচ্চা রা আহ online এ মানে they have মানে recharge করেছে। phonerecharge করে ওরা TV দেখছে। মানে আহ serials দেখছে। মানে সেটা আমার কাছে খুব অস্বাভাবিক লেগেছিলো। যে মানে, এতটাও এখন fast হয়ে গেছে বা advance গেছে সেখানেও jio পৌঁছে গেছে।

দেখছে মানে যেটা আপনি ওই দেখেন খুবই interior গ্রাম। jio তো অনেক massive change এনেছে। লোকেদের কাছে অনেকটা বেশি connectivity পৌঁছেছে। তো অনেকটাই betterjio করেছে। কিন্তু jio যেটা দিয়ে start করেছিল এখন jio একটু আসতে আসতে expensive তো আহ সেই তা আপনি আহ মোটামুটি network টা কি consistent পান সবজায়গায়? হ্যাঁ jio যদি আপনি বলেন, আমি অনেক আহ interior area তেও আমি দেখেছি, jio টা মোটামুটি হলেও আমি atleast একটা call করার মতন আমাকে network দেয়। আমি হয়তো একদম interior এ যেখানে কেউ কিছু পাচ্ছে না আমি হয়তো net টা পাবো না। বা আমি হয়তো কিছু download করতে পারবো না। বা আমি হয়তো কিছু net টা খুলে খুব interior এ। mobile through দিয়ে আমাদের এখন সবকিছু এবার আপনি যদি এটা বলেন এইটাও একটা major factor হয়ে গেছে। মানে আমাদের generation যদি বলতে চান, মানে আমরা এখন is bother about TV television বসে TV র সামনে বসে দেখা TV তে time করে বসে serial দেখা সেটা আমাদের হয়ই না। মানে আমরা যদি saturday sunday off পাচ্ছি আমাদের week end হয়েছে। তো আমাদের সবকিছুই এখন OTT platform over the mobile মানে আহ বলতে পারেন আর আমি অনেক রকমের subscription ই নিয়েছি। আমার কাছে hotstar এর subscription আছে, zee five এর subscription আছে amazon prime এর subscription তো ওটা ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি সবই দেখা হয়ে যায়। অনেক বড় factor because আমরা এখন আহ মানে আমাদের যেটা আমি বললাম আমাদের generation এ মানে আমাদের এখন TV টা বসে দেখা TV র timing নিয়ে এইযে আটটা থেকে নটা একটা serial হবে। তুমি একটা মানে time বের করে গিয়ে TV র সামনে বসছেন। আপনি মানে সেই ব্যাপারটা এখন আমাদের life এ নেই। মানে আমরা saturday sunday off করছি যে হ্যাঁ এই subscription এ নতুন cinema বেরিয়েছে cinema দেখে নিলাম। আচ্ছা এইটা বা কোনো web series

তার থেকেও বড় কথা এখন আরও সুবিধা হয়ে গেছে। আপনি আজকের episode miss করে গেলেন। তা মানে কেউ যদি খুবই আহ বলা যায় মানে আজকালকার খুবই তারপরে এই যে আপনার আহ platfroms গুলো আছে। সেখানেও আপনি মানে কিছু platforms মানে সব না। কিন্তু আহ এখনো মানে মাসে minimum অনেক কম মানে charge এ ওরা subscription দেয় যারা যারা মাসে করে, মানে কেউ কেউ বছরের টা একসাথে নিয়ে নেয়। বছরটা একসাথে না

আহ বাচ্চাদের আহ যে পড়াশোনার ব্যাপারটা সেই জিনিসটা তো অনেকটা মানে পুরোটাই প্রায় mobile এর through দিয়ে হয়ে গেছে। তাইনা? মানে mobile সেতো পুরোটাই which is বাচ্চারা তো এখন আর school যেতে তো সেই জিনিসটাই হয়েগেছে। মানে অনেক কত জিনিস আগে ছিল মানে আমরা বোধহয় TV ছাড়া করিয়ে দিতে পারতাম না। মানে TV ছিল must মানে প্রতিটা বাড়িতে। আজকের দিনে দাঁড়িয়ে যদি TV ও না থাকে mobile টা থাকতে হবে আরকি। mobile এ আজকাল কি না আহ করা যায় আরকি।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 না বলতে পারবো না। কারণ আমি এখনো আহ five G টা personally use করিনি। তো personally না use করে তো ওর হম airtel এ তো আমি মোটামুটি আমি আহ বছরের আহ একবছরের subscription একসাথে করে নি, আহ prepaid এ। তো তাতে করে যেটা হয় সেটা হচ্ছে একটা তো cost effective হয়ই। মানে আমি যদি গোটা বছরেরটা একসাথে করাই তাহলে অনেকটা সস্তা পরে airtel আর আরেকটা জিনিস হচ্ছে যে, এর সাথে আমাকে কিছু কিছু জিনিস free দেয়। যেমন আহ hotstar টা free দেয়। আহ prime video টা free দেয়। তো যেগুলো otherwise আরকি আমার Paid ইয়ে ছিল। তো সেইটা লাগেনা। তো একবছরের subscription টা airtel করে নিলে পর, ঐগুলো আহ free তে দেয় আরকি। আমার একবছর airtel মোটামুটি ওই আহ দুহাজার বা আড়াইহাজার টাকা। মানে আমার Approximately আড়াই হাজার টাকা মতো পরে। তো সেইটা যদি আপনি per month হিসেবে calculate করেন, তো অনেকটাই সস্তা পরে আরকি। আহ তো আহ আমি জানিনা jio র ও এরম কোনো package আছে কি না? যেটা দিয়ে monthly আহ yearly করা যায় কি না? আমি যেটা দেখেছি।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

আপনি ওই দুমাসের যদি package recharge করান, তাতে করে per day হিসেবে যেটা পরে সেটা অনেকটাই বেশি পরে আরকি। আর subscription গুলোতো আছেই আর এর সাথে আমার যেটা করা সেটা হচ্ছে যে, per day দু GB করে data দেয়। আর আমি মোটামুটি

তে করা সেইটা একটা problem আর দ্বিতীয় কথা হচ্ছে যখন jio প্রথম দিকে এলো তখন ওই jioLTfor support ছাড়া Jio হচ্ছিলো না বলে আহ তাই জন্য ওইটা মানে আমার phone তখন jio LT র support ছিল না। তো সেইটাই main অসুবিধা হচ্ছিলো আরকি। তো সেই থেকেই airtel এ রয়ে গেছে আর airtel ই চলছে।

ওহ আপনি কখনো idea use করেছেন?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 ওরা convert হয়ে vodaphone হয়ে গেছে। because ওরা merge হয়ে গেছে। তো যখন idea টা ছিল মানে idea ছিল তো তখন ওরা